ছবিটিতে রাধাকৃষ্ণর গলায় মালা পড়ানো।

ছবিতে আমরা একটি বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

ও একটু পেট্রোল পাম্প রয়েছে এবং পেট্রোল -এর সামনে ছবুজ অক্ষরে লেখা রয়েছে অনেক বড়ো বড়ো।

ছবিতে আমরা একটি মাছের বাজার দেখতে পাচ্ছি।

ছবিতে আমা আমরা একটি রুমের ছবি দেখতে পা--

রুমের ভিতর অনেকগুলি বেঞ্চ রয়েছে।

ছবিতে আমরা অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি।

পাথরের আ নীচে অনেক জল রয়েচে।

ছবিতে আকাশটিকে সাদা দেখায়।

ছবিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

রুমের -এর মধ্যে এ_সি রয়েছে ও একটি মাঝখানে ফ্যান ।

ছবিতে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি।

মাঠে কয়েকটি বাইক দাঁড় করানো।

দোকানে ভিতরে বিভিন্ন প্রোডাক্ট ও খাবার জিনিস আছে।

ছবিতে আমরা একটি গরু দেখতে পাচ্ছি।

একটি মেয়ের হাতে পতেকা আছে।

মাটে অনেক ছোট ছোট ঘাস রয়েছে চারিদিকে।

ব্যাংকের বেতরে অনেকগুলি লোক বসে।

ঠাকুরের রুম -এর সামনে অনেকগুলি লোক দাঁড়িয়ে।

বিল্ডিং -এর ভেতর একটি বাইক বাইক -টি লাল কালার ।

ছবিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

মাটের চারিদিকে পাচির দিয়ে ঘেরা।

মাঠের মাসখানে একটি বড়ো লাইট পোস্ট রয়েছ --

বিল্ডিং -এর সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে।

দোকানের সামনে অনেক বড় বড় অক্ষরের লেখা নীল কালার ।